দোকানটির চারিদিকে রাস্তাও দেখা যাচ্ছে।

সামনে একটি বিল্ডিং ও দেখা যাচ্ছে।

যেটির ওপরে কোমরে ওখানে--

এখানে গৌতমবুদ্ধের মূর্তি বসানো রয়েছে।

চেয়ার এ বসে আছে। চেয়ার গুলি সব লাল রঙের।

টানানো আছে। যেখানে অনেক কিছু--

ছবিটিতে দেখে মনে হচ্ছে দুটো |

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বিভূতিভূষণ মেমোরিয়াল --